এটা সাধারণত একটা কফি -এর দোকান।

সামনে কতগুলা গ্লাস সাজানো আসে।

বড় কোনো ডায়াগনোসিস করার লিগা ব্যাড আসে।

চকলেট আসে আচার আসে জ্যাম আসে।

এটা একটা ইলেকট্রনিক জিনিসের দোকান।

ইস্কুকার রাখা আসে অনেকগুলো প্রেসার কুকার রাখা আসে কেঁটেল রাখা আছে।

সামনে একটা মেয়ে দাঁড়ায়ে ফোনে কথা কইতাছে হাইট্যা যাইতাসে।

এ ফুচকার একটা দোকান আসে।

এটা একটা ব়্যাকের মতো জায়গা যেখানে একটা বাঁশের তৈরি একটা ব্যাগ ঝোলানো আসে।

তার আশেপাশে অনেকগুলো মানুষ আছে দাঁড়ায়া আসে।

এটা একটা লাইব্রেরি টাইপের জায়গাটা।

এইখানে দুইজন লোক বইয়া আসে।

যেইহানো একটা পাইপ দিয়া জল দেওয়া হইতাছে।

সামনে বাগানটার ওই পাশ দিয়া বাস গাড়ি যাইতাসে।